এইখানে এটা একটা মুসলমানদের মজ্জিত।

আর ওনার পেছনে কিছু ঝোপ ঝাড় গাছ দেখা যাচ্ছে।

খুব সুন্দর ইম হলুদ গ্যান্দা ফুল দেখা যাচ্ছে।

ওর মুখটা ঝাপসা করা আছে।

স্কুলটার চারিদিকে নীল সাদা টিন দিয়ে বাউন্ডারি দেয়া আছে।